যার প্রত্যেকটা ফ্লোর -ই সেম কালার তার মধ্যে একটা ফ্লোর -এ শুধু সবুজ কালার ।

ছবিটা থেকে বুঝতে পারছি এটা একটা সাটার দেওয়া ঘর যেখানে একটা ব্যাঙ্ক আর একটা এ.টি.এম. ঘর আছে। আর এ.টি.এম. ঘরে ইউস করছেন কয়েকজন।

এটা তে দেখতে পাচ্ছি একটা পুরোনো অটো যেটা সম্ভবত খারাপ হওয়ার কারণে এক সাইড -এ রাখা আছে আর অটোটার ঠিক সামনে আর একটা ছোটো গাড়ি দেখা যাচ্ছে এবং অটোটার সামনে একটা বড়ো বাঁশ পোতা আছে।

সাতেন কিছু ঘাস যুক্ত খালি জায়গা দেখা যাচ্ছে।

হতে পারে বৃষ্টির কারণে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার কারণে স্তম্ভ গুলোয় আটকিয়ে রাখা আছে।